চারিদিকে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে।

মাঠের মধ্যে একটি গরু রয়েছে।

কয়েকজন ছাত্রী বসে দেখা যাচ্ছে।

জায়গাটি সামনে একটি বাঁশের দেওয়া রয়েছে।

টবের উপরে একটি প্লাস্টিকের চাল দেওয়া আছে।

পোস্টারের নিচে একটি সাদা লাইট লাগানো আছে।

এর সামনে একটি খোলা জায়গা রয়েছে।

মাঠের মধ্যে একটি কালো প্লাস্টিক বেছানো আছে।

টেবিলের পাশে অনেকজন মানুষ বসে দেখা যাচ্ছে।

একজন মানুষ মাথায় গামছা বেঁধে আছে।

ওটিতে আমরা একটি গোডাউন দেখতে পাচ্ছি।

সামোনে একটি ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে।

ভিতরে কয়েকটি টেবিল দেখা যাচ্ছে।

মন্দিরের ভেতরে অনেকগুলো ঠাকুর রাখা আছে।

সামোনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে রয়েছে।

ওখানে একটি ভ্যান গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

এখানে আমরা একটি বড় মঞ্চ দেখতে পাচ্ছি।

এখানে আমরা একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি।